বাইক -টা সারাবে কি দিয়ে ওইসব যন্ত্র-মন্ত্র সব আছে রেডি করা। বাইক -টা সারানোর জন্য।

এটা হচ্ছে রান্নার জায়গা মানে মশলার জায়গা চাল ডাল মশলা আর অ্যা উম সবরকম মিক্সচার আছে এটা একটা রাঁধুনি মানে মশলার জায়গা।

চলা-হাঁটা যাওয়া-আসা সবাই করছে। গাড়ি ঘোড়া গাড়ির লোক এটা যানবাহনের রাস্তা ।

শিপ বলো শিপ নৌকা উম লঞ্চ সবরকম চলাফেরা করে। ওপর দিয়ে হাওড়া ব্রিজ বা হয় কোনো একটা ব্রিজ হবে। তাই দে --